এবং একটি টেবিল আছে টেবিলের উপরে একটা বই আছে।

এই বিদ্যালয়ের ছাদের উপর অনেকগুলি পিলার রয়েছে একটি মাঠ রয়েছে।

এক সাইডে ডিম দেখা যাচ্ছে একটি টেবিল দেখা যাচ্ছে।

গেরুয়া সাদা সবুজ বেলুন লাগানো আছে।

অনেকগুলি মানুষ তার কাপড়চোপড় বিল্ডিংয়ের মধ্যে ছড়িয়ে রেখেছেন।

জলের উপর দুটো নৌকো দেকা যাচ্ছে মাঠের উপর একটি নৌকো উল্টে পড়ে আছে।

রঙ্গিন কাপড় দেখা যাচ্ছে।

অনেকগুলি সুতো দেখা যাচ্ছে।

একটি কালো কালারের টেবিল দেখা যাচ্ছে।